আই.সি.আই.সি. আই. ব্যাংক রয়েছে। আরও অন্যান্য ফোন রয়েছে।

এখানে আমি দেখছি একটি বড়ো গ্রাউন্ড -এর মধ্যে--

এবং তিনটি বাচ্চা হলুদ রঙের জার্সি পরা রয়েছে এবং একটি বাচ্চা উম লাল রঙের জার্সি পরে দৌড়াচ্ছে।

এবং ভেতরটি ও খুব সুন্দর দেখাচ্ছে। গেট গুলো হলুদ হলুদ অ্যা করে কালারিং করা গেট গুলি।

এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি মাঠের মধ্যে একটি ছেলে আরেকটি ছেলে ব্যাম করছে। আরেকটি ছেলে দাঁড়িয়ে আরেকটি ছেলে শুয়ে রয়েছে। তাঁকে ব্যাম করানো হচ্ছে।

লা লাল রঙের একটা তার পাশে একটা বোর্ড টাইপ -এর করা রয়েছে। বাইক -এর রুমটি পুরোটাই সাদা কাঁচ আহ সাদা এবং কাঁচ দিয়ে তৈরি।

এখানে আমি দেখছি একটি স্কুল । স্কুল এর গেট এর সামনে দিয়ে অনেকগুলি স্টুডেন্ট ভেতরদিকে যাচ্ছে এবং সেই স্কুল টির আর কি স্যার মাদাম রা--

যেটা খুবই সুন্দর লাগছে দেখতে এবং তার এপারে চারজন বসে রয়েছে। উম ঠাকুরটিকে পুজো করছে।

আ খুব সুন্দর লাগছে আ চারজন লোক আ জামাকাপড় আ শার্ট -গুলো খুবই সুন্দর দেখাচ্ছে এবং মূর্তিটিও খুবই--

উম গাছপালা কাটিং করে খুব সুন্দর করে একটা গার্ডেন এর মতো করা। ওপারে একটা খুব সুন্দর আমি বাড়ি দেখতে পাচ্ছি।

আহ সু মানে ফিতে করেও রাখা রয়েছে এবং মেয়েটির পেছন দিকটা--

হু পর পর তিন চারটে আহ ভেতরের দিকে ঘর দেখা যাচ্ছে এবং ঘর টি --

কেউ নেই পুরো ফাকা এ .টি .এম এবং এ .টি .এম -এর উপরে নীল সবুজ দিয়ে--

এখানে আমি দেখতে পাচ্ছি একটি বড়ো বাড়ি। আহ আকাশী রঙের। বাড়িটির উপরে--

এখানে আমি দেখছি একটি খুব সুন্দর মন্দির। সবুজ কালার ।